এবার পরীক্ষা দিলে নি নি নিশ্চয় পাশ করতাম শরীর খারাপ ছিলো দাদা ডাক্তার সুপারিশের দিকে আমি পারিনি তাতে হেডমাস্টার মশাই বিশ্বাস করলেন তিনি নিজেই ধরতে পারলেন না গ্রামে ছেলেদের অসুখ আহ কিনা মেলা খেলার সময় আহ মাথায় সাবান ঘোষে গাঁয়ে কাপড় জড়িয়ে নিয়ে ছেলে এসে দাঁড়ালো। স্যার আসমু? আহ অ অ অসুখ করেছে জ্বর এসেছে কপালে হাত দিয়ে তাই বলেন সত্যি জ্বর বলে মনে হচ্ছে ছুটি দিলাম বাড়ি ফিরে মাথায় তেল দিয়ে পুনরায় স্নান করে হম ছকরা সেজে সি সিগারেট মুখে চলে গেলো মেলায়। খবর ও পেয়ে গেলো মাস্টার শুনলেন বগলের আহ রসুন চিপে ঘন্টা খানেক বসে ছিলো ছোকরা এমন কিছু আহ এমন বিদ্যা অনেক জানে ওরা অসুখে বিশ্বাস আহ অবিশ্বাস না

ক ক্লাসটি বিছিয়ে নিয়ে কতজনের কাছে ঘু ঘু ঘুরাবি আমি একজনের কাছে লিখে নিয়ে আয় হেডমাস্টার জানালেন আহ কোনো শিক্ষকই তা দেবে না কিন্ত এই নিয়ে এলো রাধা দাদা জুয়েল মাষ্টার আমার মাস্টার ব্রজেন্দ্র পন্ডিতের কাছে লিখে আনলেন দাদা শ্যাম সত্যি ভালো এবং প্রমোশন নিয়ে রাধা দাদা বলি জোরে আইনের বলে রাধা দাদা মধ্যে তবুতো একটি আহ আনন্দময় মানুষ ছিল তার জন্য আর এই দেখানো টাও কৌতূহল এর তিক্ততা বা মর্যাদা হোয়েং কর মনে হতো না গ্রামে ফুটবল ক্লাসে আহ ফুটবল ক্লাবের প্রত্যান হয়ে গেলো বি ফ্লোরা এথেনলেটিক ক্লাব আহ সুধীন কুমার মুখোপাধ্যায় সন্ধ্যা ক্লাব আহ সন্ধ্যা ক্লাবের পতন হলো রাতেই হম গ্রামের দক্ষিণ প্রান্তে

দাগ গুলি কাটতেছে হম দরি ধরে সোজা লাইন সবুজ ঘাসের মধ্যে বীরভূমের লাল মাটির লালচে দাগ চলে গেলো দু পশে গোল পোস্ট ও তোলা হয়েছে চারকোণে চারটি লাল পতাকা উড়ছে। নতুন একটি ফুটবল ও এসেই পড়েছে মাঠে কেমন করে এলো তা জানিনা তবে এসেছে হয়তো দিনটা ছিল পরের দিন না হলেও আবার একদিন পরে হতে পারে। সম্ভবত কলকাতায় লোক পাঠিয়ে আনানো হয়েছিল। গ্রামের এক আহ তখন এক ছাত্র আর প্রাক্তন ছাত্র নিয়ে যে টিম সে প্রায় দুর্ধারশো মোহন বাগান, সত্যি তার খুব ভালো খেলোয়ার ছিল বিশেষ করে কয়েকজন রাজ দিন সেন সেন্টার বা পা ডান পা সামনে চলে এসে এবং পায়ের বল চলে এঁকেবেঁকে পাশ কাটিয়ে কারো সাধ্য হলো না সে বল স্পর্শ করার শুধু বল গোলের উম পাশ দিয়ে চলে যায় এই দোষ তার আর কেউ রাজনীতিদের দিকে বাউন্স ঢুকে এগিয়ে গেলেই তিনি বল ছেড়ে দিক দিয়ে সরে দাঁড়ায়। ওসব গুঁড়ো গড়ার মধ্যে আমি পড়িনা ও সমস্ত খেলাধুলো

এগারো জন খেলবে এবং চার জন এক্সট্রাতে থাকবে। সেদিন ছিল বিকেল বেলা মাঠে সবাই প্রায় এসেছিল সেই মাঠের দৃশ্য দেখে এযেন মনে হচ্ছে একটি আন্তর্জাতিক খেলা চলছে। সেদিনকে মাঠের সবাই সবাই দাঁড়িয়েছিল এবং দুই পাশে দুটি সমপক্ষ দল দাঁড়িয়ে আছে এবং একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে দু পাশে এগারো এগারো বাইশ জন পেলেয়াড় আছে।

ভিকটোরিয়া এথলেটিক ক্লাবের সঙ্গে ফ্লোরা এথলেটিক ক্লাবের ম্যাচ হয়ে গেলো সে আবার কি উ উ উৎসাহ ও দেবে অন্তত পাঁচ সাত খান গোল দেবেই ফ্লোরা এথলেটিক ক্লাব রাধা দাদা আহ খেলে না কম্পিত হলো সে ফ্লোরা এথলেটিক ক্লাবের উৎসাহ দাতা মোহন বাগানের ভাগ্যে ও করে করিনি জীবনে ও মোহন বাগানের সঙ্গে মিলে যাচ্ছে তবে মাঠ আমাদের বিচিএ যতই বৃষ্টি হোক তা প্যাচানো প্যাচাতো না। বরং একটু নরম উম হবেই মাঠি এবং দৌড়াতে সুবিধা হয় বুটে একটি গ্রিপ তৈরি হয়ে যায় নিজে নিজেই।

extra player এ কিন্ত তাদের সেই অবস্থার খেলার ভালোবাসা দেখে গ্রামের সকল ছেলে পেলে আকৃষ্ট হলো এবং একে একে মাঠের দিকে প্রবেশ করতে শুরু করলো সেদিনের যে দুটি ক্লাবের অসাধারন ম্যাচ ছিল সেই ম্যাচ দেখে সবাই চেঁচিয়ে উঠলো সবাই সবাই ক্লাবের সাপোর্টের নাম উল্লেখ করে চেঁচিয়ে উঠছে এবং সবার মনে একটি আর্তনাদ যে সে যেন গোল গোল গোল মাঠের মধ্যে শুধু একই আর্তনাদ শোনা যাচ্ছে। সেদিনকে সেই ক্লাবটি ফ্লোরা আহ ফ্লোরা এথলেটিক ক্লাব তাদের প্রতিদ্বন্দ্বীদের ছয় গোলে হারিয়ে একটি বিশাল জিত যাপন করলো এবং সবাইকে থমক থমকে দিলো যে তারা তারাও পারে এই দেখে আম এই বলে আমরা আজ আমাদের গল্পটি শেষ করছি নমস্কার। হ্যাঁ hello বলো। হ্যাঁ বেশ অনেক দিন পর কথাবার্তা কেমন আছো?

হ্যাঁ তুমি এটা ভালো বললে মানে এত পরিমানে ঠান্ডা না ধারণার বাইরে। সত্যি বাবা আবার মনে হচ্ছে মানে দার্জিলিং এই আসে বসে আছি সত্যি মানে আর সহ্য করা যাচ্ছে না দিন দিন ঠান্ডাটা এত বাড়ছে। আর সত্যি কথা বলতে সেই মনে হচ্ছে যেন, বছর নতুন বছর আসতে আসতে ঠান্ডাটা এত বেশি বয়ে নিয়ে এসেছে। সত্যি তাই আর বিশেষ করে কি বোলোত? যাদের কে ভোরবেলায় একটু উঠতে হয় না? তাদের জন্য আরো বিশেষ করে ভীষণ problem? না আমাদের তো অনেক ভোরে উঠে বেরোতে হয়? অত শীত মানে অত সকালে উঠে স্নান করা এই শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে গরম জল করা। মানে এটা একটা extra headache. একদম নিয়ে ঠান্ডা কেমন পড়েছে ওই দিকে weather কেমন? মারাত্তক আজকে সকালে দেখলাম বারো না তেরো ছিল। না বোধহয় তেরো ছিল তখন এখন তো বোধয় বারই হয়ে গেছে।

দু এক জন তো ইয়ার্কি মেরেই বলছে যে, এবারে মানে হয়তো polar bear ই দেখা যাবে কলকাতায়, এত ঠান্ডা? ও তার মানে এবারে ঠান্ডাটা বেশ ভালো রকমই পড়েছে? খুব ভালো পড়েছে। তোমাদের ও দিকের কি অবস্থা? আমাদের এইদিকে আর বোলো না মানে প্রথম প্রথম তো ঠান্ডাটা একদম ছিল না। এই কাল থেকেই বলতে পারো ঠান্ডাটা বেশ জাকিয়ে বসছে। কারণ আহ এই আমরা যেইদিন first জানুয়ারী ছিল ধরো সেইদিনও এতটা ঠান্ডা অনুভব করিনি। কিন্তু কাল থেকে বেশ ঠান্ডাটা বাড়ছে মনে হচ্ছে এর আগে তো আমাদের এরকম ছিল। মানে সন্ধে বেলার দিকেও না গায়ে শাল বা চাদর কিছু জড়াতে হচ্ছিলো না। হ্যাঁ বেশকিছু দিন মানে শীত পড়ার পরে তো বেশ কিছু দিন আমরা তো fan চালিয়েই শুয়েছি। তারপরে আসতে আসতে মানে বলছিলোই

তারপর এখন তো মানে সহ্য করা যাচ্ছে না। বিশেষ করে আমাদের তো অভ্যাস নেই আমাদের ভীষণ কষ্ট হয়।

তখন আমরা গরমে হাসফাস করি আর এখন দেখো? এখন মনে হচ্ছে ঠান্ডাটা কবে যাবে? আর তখন মনে হয় শীতটা কবে আসবে? মানে কোনো কোনোকিছুতেই শান্তি নেই। সত্যি মানে আর সব থেকে বড় ব্যাপার তুমি বলো weather টা এখন এরকম হয়ে গেছে, যে ঠান্ডার সময় ঠান্ডা চলো ঠিক আছে late এ পড়ছে। গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছে। বর্ষা কালে আবার রোদ দিচ্ছে মানে weather টা এতটাই খারাপ হয়েগেছে

এত weather খারাপের জন্যেই তো মানুষের এত অসুখ বিসুক। তারপরে দেখো মানে ফসল কম হচ্ছে। production কম হচ্ছে। এইসব reason এই কিন্তু এত মানে price যে বাড়ছে। জিনিস পত্রের দাম বাড়ছে এইসব reason এই কিন্তু। weather টা যদি ঠিক হতো, তাহলে কিন্তু এইসব সমস্যা গুলোর হাত থেকে আমরা অনেকটা বাঁচতে পারতাম। তারপর মানুষের health তো হতো? health টাও তো effect করছে বলো সেটাই তো? কিন্তু এইগুলো হ্যাঁ সেটা তো তুমি বুজতেই তো পারছো। মানে weather টা যে এরকম ভাবে change হচ্ছে বা এতটা কেন মানে normal ব্যাপারটা নেই তার পিছনে তো বুজতেই পারছো যে কি রকম অবস্থা? মানুষের তো কারুকার্যে সব থেকে বেশি। এত গাছ কেটে দিচ্ছে। এত constraction building এর কাজ হচ্ছে। যে কারণে ধরো মানে বলাই চলছে যে, হ্যাঁ পরিবেশ তো ক্ষতি হচ্ছেই। এবার তার মাধ্যমে ধরো পরিবেশের মাধ্যমে তো ধরো season বা ঋতু গুলো ঠিক থাকে। এবার সেই ক্ষেত্রে

সেইতো তারপর আমরা তো সেই আমরা নিজেরাই নিজেদের শত্রু। এত global warming বাড়িয়ে দিচ্ছি। গাছ পত্র কেটে দিচ্ছি। তারপর এত বলার সত্বেও এইযে garbage গুলো দেখবে রাস্তার ধারে ধারে জ্বালায়

এখন শীত মানে শীত চলছে ভালো লাগছে। এরপরে যখন মারাত্মক গরমটা পড়বে তখন আমাদের এই ফলটা সেই সময় ভোগ করবো। এই গুলো মানুষ তো বোঝে না একেকটা মানে কাজকর্ম করে ফেলে। তারপরে সবাই ভোগান্তি হয়। হ্যাঁ একদমই তাই আর আজ জানো আমার একজনের সাথে কথা হচ্ছিলো ওর বাড়ি তোমার ওই ভুবনেশ্বর side এ। ওদের তো একদমই নাকি ঠান্ডা পরে নি। তুমি ভাবো ওদের কি অবস্থা? ওদের side weather টা কিরকম? বলছে ঐদিকে নাকি ঠান্ডার কোনো আবহাওয়াই নেই।

এইটাও তো ঠিক নয় না? শীত কালে ঠান্ডা পড়বে না গরমকালে যেরকম মানে অস্বাভাবিক গরম টাও ঠিক নয়। আবার শীত কালেও তো ঠান্ডা না পড়াটাও তো ঠিক নয় কিছু দিন তো অন্ততো পড়বে। অন্তত পনেরো দিন থেকে তো একমাস তো পড়া উচিত। সেটা যদি না পরে এর পরেই দেখবে শুরু হয়ে যাবে pox এর একটা weather. এবার একটা দক্ষিণের হাওয়া দেবে ই করবে তারপরেই pox এর weather শুরু হয়ে যাবে। সত্যি আমরা weather মানে unpredictable হয়ে গেছে দিন দিন কি যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। কিছু তো বোঝা যাচ্ছেই না। এবার তার সাথে সাথে বোলো কিরকম ভাবে এইটা এখনই ঠান্ডা এখনই গরম আবার এখনই ধরো বর্ষার আবহাওয়া এই করতে করতে তো মানে ছোট বাচ্চাদের তো season টা change তো হচ্ছেই সেই এবার সেই কারণে ধরো বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। যে কারণে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 যে কি কষ্ট ওদের এই ছোট ছোট বাচ্চা গুলো এত মানে এত মারাত্মক শীত ওরা resist করতে পারছে না। কিছু তো বলতে পারে না সুদু কাঁদে। মায়ের কল ছেড়ে নামতে পারে না। তার মধ্যে যারা ধরো working lady তারা এইভাবে বাচ্চা সামলিয়ে সারাক্ষন ঘরেও বা কি করে বসে থাকবে? ওদের পক্ষেও সেটা সম্ভব না। খুব কষ্ট ছোটো বাচ্চা দের ভীষণ কষ্ট হচ্ছে এই weather এ। আবার যখন গরমেও যে বাচ্চা গুলো হয় ওদেরও মারাত্মক কষ্ট।

বেশ ভালোভাবে বেঁচে থাকার রাস্তা তৈরী করে দেয়। এখন এখন আমরা সেগুলো বুজতে পারি যে হ্যাঁ সত্যি

কত জায়গাতে মানে বর্ষা হয়নি বলে, কত জায়গায় চাষ বাস সেই তো? সেটাই তো কত জায়গা চাষ বাস হয় নি। এরপরে production এত কম থাকলে জিনিসের supply যদি আমাদের কাছে কম থাকে, কত দাম বেড়ে যাবে তুমি দ্যাখো? এরপরে তো price hike টা তুমি দেখবে? হু হু একটা আকাশ ছোয়া একটা মূল্য বৃদ্ধি করবে। এবার সেই অনুপাতে মানুষের রোজগার কি বাড়ছে? সেটা তো বাড়ছে না। কিন্তু জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে ওরা হু হু করে। মানে সবকিছুর জন্যও কিন্তু মানে আগে বলতো যে মানুষ হাতে থলি নিয়ে pocket টাকা নিয়ে বাজারে যায়। এখন উল্টো হয়ে গেছে। pocket এ বাজার নিয়ে হাতে থলি মানে হাতে করে থলিতে টাকা নিয়ে মানুষ কে বাজার যেতে হয়। এমন অবস্থা সব কিছুর জন্য কিন্তু আমাদের পরিবেশই দায়ী। তো সেটা পরিবেশের তো দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের। আমরা নিজেদের দোষেই পরিবেশ কে এই ভাবে এরম দূষিত করেছি। এই অবস্থা করেছি যার ফল আমাদের এত কষ্ট এত ভোগান্তি। একদম মানে সবদিক থেকে জানতো একটা সব উল্টো পাল্টা ব্যাপারটা হয়ে গেছে। পরিবেশ ঠিক নেই সেখানে পরিবেশের থেকেও weather ঠিক নেই। আর weather না ঠিক থাকলে তো আমাদের তো ধরো কোনো ঠিক থাকার আসাই নেই। সবথেকে বেশি লক্ষ্য করলাম এই বছরে ধরো দূর্গা পুজোর time এ কি বিশাল বৃষ্টি যখন বৃষ্টি হওয়ার কোনো গল্পই নয়। বর্ষা কালে তো বৃষ্টি হলোই না। যে বৃষ্টি তোমার গ্রীষ্মকালে দিয়ে দূর্গা পুজোর সময় হলো। এবার

মাসটা মানে বিশাল আমাদের এই দিকে তুমি ডিসেম্বর মাসে যদি দেখতে না অধিকাংশ মানুষ fan চালিয়ে ঘুমাচ্ছে। এরকম ব্যাপার শোনা যাচ্ছে মানে সবাই ধরো balcony দাঁড়িয়ে যদি গল্প করতো না? মানে সন্ধের দিকে বলতো যে হ্যাঁ কোনো মানে ঠান্ডা তো আবহাওয়া নেই মানে বলছে fan টা চালিয়ে বস, এই রকম ব্যাপার। এই তো মানে ডিসেম্বর শেষ হলো জানুয়ারিটা ঢুকেছে তার পরে যদিও বা একটু ঠান্ডাটা অনুভব করতে পারছি। তাও একদিক থেকে ভালো তোমাদের ওই দিকে ঠান্ডা তা পরেছে অনুভব করছো। এক দিক থেকে মানে খুবই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 মানে overall পরিবেশের জন্যও সেটা প্রয়োজন। সেটা সব দিক থেকে healthy আর তা না করে যদি বর্ষাকালে একটা ভাসিয়ে বর্ষাই না হলো. সেই যদি খট খট একটা থাকলো আগস্ট মাসেও কোনো বৃষ্টি নেই, যেটা এখন হচ্ছে

তবে হ্যাঁ ঠান্ডার সময় একটা জিনিস মানে খুবই যেটা আমার খারাপ লাগে যেটা একটা বললাম new born baby দের ভীষণ কষ্ট। আর হচ্ছে বয়স্ক মানুষ দের। মানে ওদের পক্ষেও সত্যি ঠান্ডাটা resist করা খুব এই সময়টা বিশেষ করে এই কিছু দিন ওদের জন্য খুব difficult. মানে কিছু তেই কিছুই ওদের ঠান্ডা আটকাচ্ছে না। হাড়ে কাঁপুনি ধরানো যে একটা ব্যাপার থাকে সেটা হয়ে যাচ্ছে। ওরা আরো অসুস্থ হয়ে পড়ছে। এটার জন্য আমার মনে হয় ঠান্ডাটা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 মানে ধারণার বাইরে সত্যি কথা। কিন্তু ওটাই মানে তবু ঠিক আছে কিছু দিন থাকলেও কিছু দিন থাক। তবে হ্যাঁ শীতকালটা আমার একটা জিনিসের জন্য খুবই ভালো লাগে। সেটা হচ্ছে অন্তত শীতকালে কাজ করে দেখবে, কোনো ক্লান্তি আসে না। শুধু সকালবেলায় ঘুম থেকে ওঠ তা যা কষ্ট। একবার যদি তুমি ওঠে পড়তে পারো বিছানা থেকে বেরিয়ে যেতে পারো। তারপরে কিন্তু তুমি সারাদিনের জন্য active. তুমি কাজ করো, খাটো, খাও দাও, তোমার কোনো কষ্ট নেই। গরম কালে যেমন মানে খেতেও ইচ্ছে করে না শুধুই মনে হয় জল খেয়ে থাকি। একটু কাজ করলেই দর দর করে ঘাম হবে। তুমি হাফিয়ে টাফিয়ে একাকার হয়ে যাবে শীতে অন্তত সেই মানে এটা সমস্যাটা নেই। এটা আমার মনে হয়। শীতে কাজ করে হ্যাঁ হ্যাঁ তুমি এইটা ঠিক বলেছ, কোনো ভুল কথা বোলোনি। আমি অনেকের মুখে শুনেছি যে, অনেকে বলে শীতকাল আমার খুবই প্রিয় একটা ঋতু। বা প্রিয় একটা season কারণ এখানে কি বোলো তো? মানুষ যেমন গ্রীষ্মকালে একটা কাজ করতে করতে হাফিয়ে ওঠে না একদমই ভাবে? সেই ব্যাপারটা তে এখানে থাকে না। যে কারণে অনেকে বলে যে, শীত কাল আমার খুব পছন্দের একটা কাল। সেই ব্যাপারটা সত্যি একটা দিক থেকে মনে হয় যে হ্যাঁ, এবার সব ব্যাপারই যেমন একটা ভালো দিক আছে, সেরকম খারাপ দিক আছে। তুমি ঠান্ডায় কাজ পারবে না। কিছু কিছু যেমন ধরো মানে বাচ্চাদের দেখছি হাত পা জমে যাচ্ছে। লিখতে পারছে না। একেই তো মানে সত্যি দেখো covid এর পর থেকেই বাচ্চাদের লেখা পড়ায় একটা অনীহা চলে এসেছে।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 তবে হ্যাঁ ওটাই আমার মনে হয় যে, অন্তত কাজের সেই সেই আন্দাজে গরমে যেরকম একটা ঘাম হয়। শরীর থেকে এতটা জল বেরিয়ে গেলে যে, একটা ক্লান্তি আসেনা? সাংঘাতিক একটা ক্লান্তি আসে। সারাক্ষন মানে জল খেতেই থাকতে হবে তোমাকে। সেটা কিন্তু এই সময়টা অনেক কম। তুমি সকাল থেকে রাত্রির অব্দি খাটো। তারপরে তুমি ঘুমাও লেপের তলায় ঢুকে যাও তখন তোমার শান্তি। otherwise কিন্তু শীত কাল মানে অন্তত খেটে খায় যারা যারা কাজ করে সারাদিন তাদের জন্য খুবই ভালো। আর এই সব মুহূর্তে আমার যেটা মনে হয় আর একটা জিনিস যেটা আমার খুব ভাল লাগে শীতকালে?

আ বেশ যারা ঘুরতে খুব ভালোবাসে তাদের জন্য সত্যি শীতকালটা খুবই প্রিয় আর

আহ ব্যাপার থাকে ঘুরতে যাওয়া থাকে বাইরে গিয়ে ধরো খাবার দাবার সব রকম একটা বলেনা যে, mind টা fresh হয়ে যায়। এইরকম একটা ব্যাপার কিন্তু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

এক চতুর্দিকে একটা positive একটা উৎসব উৎসব ব্যাপার থাকে। মোটামুটি এই খ্রীষ্টমাস করার আগে থেকেই একটা শুরু হয়ে যায় যে, এইবার picnic যাবো। এই বার একটা কোথাও ঘুরতে যাবো। তবে এই ঘুরতে যাওয়া প্রসঙ্গেই বলি মানে আমারই এক colleagues ও খুব আনন্দ করে শীতকালে দির্জিলিং যাবে snowfall দেখবে করে গেলো। এবার খুব আনন্দ করে করে গেলো snowfall টোফল তো বেচারি দেখলো। তারপরে হটাৎ করে ফিরবে যে দিন তাই আগের দিন মানে বলছে মানে জল খেতে যাচ্ছে মুখে জল নিচ্ছে জল থাকছে না, জল পরে যাচ্ছে পাস থেকে। তো ও বুজতে পারছে না কি হচ্ছে? তারপরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে, ওর মুখ মুখ বেঁকে গেছে। মানে ঠান্ডা লেগে facial paralysis হয়ে গেছে। তো বেচারি কে এখন physiotherapy তেরাপি করে সেটা ঠিক করতে হচ্ছে। তো আমি মানে সেটাই বললাম যে, আমরা এতদিন ধরে আমরা ঠান্ডা দেখছি ঠান্ডা feel করছি। সহ্য করছি ঠান্ডায় যারা ঘুরতে যাচ্ছি। কিন্তু এরকম সাংঘাতিক কিন্তু কোথাও দেখিনি। ঠান্ডা যেমন ভালো, আবার ঠান্ডা কিন্তু দেখো খারাপও এইসব ব্যাপারে না?

ওটাই তোমায় বললাম যে, যার একটা মানে ভালো দিক ও থাকবে। সেখানে গিয়ে তুমি একটা তার খারাপ দিকও কিন্তু দেখতে পাবে। মানে fifty percent যদি তোমার ভালো থাকে, সেখানে fifty percent খারাপ ব্যাপারটা থাকবেই। কিছু করার নেই। আর সব থেকে বড় ব্যাপার ঠান্ডার সাথে সাথে ধরো আমি তো মনে করি যে, যদি সব ঋতু গুলোই ঠিক time এ আসে ঠিক time এ যায়না? তাহলে মানুষের এত কষ্ট হয় না। আর weather টাও সেভাবে ভালো থাকলে ধরো মানুষও ভালো থাকবে। আহ এবারে যেমন আমাদের এ দিকে যদিও বা চাষবাস হয়েছে আমি তো শুনছিলাম যে, বর্ধমানের দিকে নাকি চাষ খুবই কম হয়েছে একটাই কারণ বর্ষাকালে বৃষ্টি হয়নি। এরকম ব্যাপার গুলো হয়েছে আর যেটা আমাদের ধরো পশ্চিমবঙ্গর একটা ব্যাপার হয়ে থাকে আহ বৃষ্টি বর্ষাকাল মানেই আমরা জানি যে, দামোদর থেকে শুরু করে বিভিন্ন নদীতে ভরা বান আসে। এবারে নাকি সেই বান টাও দেখা যায় নি?

একটু যদি অন্তত মানে over over floor যদি না হয়? তাহলে ড্যামগুলো তো শুকনোই থেকে যাচ্ছে। নদী গুলো তো মানে শুকিয়েই যাবে। আর ড্যামগুলোও এমনকি শুকিয়ে যাবে না? মানে এটা তো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

First and foremost বন্ধ করতেই হবে। global warming টা যাতে না হয় সে গুলো দেখতে হবে। কিন্তু জানি না মানুষ আর কবে শিখবে গো? এখন থেকেই আমার মনে হয়, ছোটো ছোটো বাচ্চাদের মাধ্যমে এগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। এজন্য সত্যি কথা।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 তখন দেখছিলাম যে কয়েকটা জায়গায় বেশ add দিচ্ছিলো যে, গাছ লাগাও বা গাছের যত্ন নাও পরিবেশ কে ঠিক রাখো। তখন মনে হয়েছিল যে, হ্যাঁ চলো মানুষের মধ্যে এরকম একটা ব্যাপার তাহলে ছড়াচ্ছে আমি announce করতেও শুনছিলাম কিছু কিছু জায়গাতে। বা poster ও দেখেছিলাম বেশ অনেক জায়গায় অনেক রকমের add দিচ্ছিলো। তো যে পরিমান সেটা সেই time এ covid মানে হাহাকার দিয়েছিলো সেইটা হয়তো কিছুটা ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল। এই উদ্যোগ গুলো ধরো মানে সারা বছর ধরে নেওয়া হয় না? তা হলে সত্যি এইযে পরিবেশ গত এই সমস্যা গুলো তৈরী হচ্ছে না? এইরকম যে weather change এর ব্যাপার গুলো এত খারাপ ভাবে প্রভাব ফেলছে। এইরকম ব্যাপার গুলো অনেক টুকু অনেকটাই কমে যাবে যেখানে ধরো মানুষও অনেকটা ঠিক থাকবে আর পরিবেশ তো ধরো পরিবেশ তো মানে বলতে পারো ঠিকই থাকবে। এখানে খারাপ তো কিছু দেখা যাচ্ছে না। আসলে কি বলো তো? মানে যাও বা একটু ঠিকঠাক হয়ে ছিল, covid এসে না? ninty percent আবার সেটা কে নষ্ট করে দিয়ে চলে গেল। মানুষ কিন্তু আসতে আসতে য~ যতটুকুও সচেতন হচ্ছিলো, মানে সমাজ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 ইয়ে করে দিলো যার ফলে মানুষও না মানে অনেকটা depressed হয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে। আশপাশে কাজ করবার সেই যে ইচ্ছা সেটা চলে গেছে দেখবে তুমি। উম মানে সব কিছুই তো একটা ইসের জন্য তো সবকিছুই তো দায়ী। আমরা কি শুধুই সব সময় যে মানে পরিবেশ কেই দায়ী করবো। সব সময় যে, আমরা nature কেই দায়ী করবো তা তো না? আমরা তো নিজেরাই নিজেদের ধ্বংস এর জন্য দায়ী। তবে হ্যাঁ এটাই ব্যাপার যে,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 এইসব যে বিনাশকারী জিনিসপত্র এইগুলো কে, একটা চোখ মানে খুলে দেখিয়ে দেওয়া মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া সেইটা একটা মানে দেখিয়ে দিয়ে গেলো। যার ফলে দেখবে যখন lockdown হলো, তারপরে তারপরে কিন্তু সেই পরের বছরটা কিন্তু অতটা কিন্তু গরম পড়েনি। মানে যেহেতু pollution টা একদম হয় নি সেই বছরটা কিন্তু গরমটা অনেকটা কম ছিল। সত্যি তখন দেখো আমরা তখন কিন্তু ওই গরমটা আমরা মানে তাও তবুও আরামে একটু কাটাতে পেরেছি। এবার তারপরে আবার যেই lockdown খুলল, আবার গাড়ি ঘোড়া যেই চলতে শুরু করলো,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

অবস্থা। তার ফলাফল কি হলো? না আমরা ভুগছি এবার পরিবেশ দূষণ এই গরমকালে অত্যাধিক গরম। সেই এখন তো আমরা বুঝতে পারছি না? বেশ ঠান্ডায় ঠান্ডায় মজায় মজায় কেটে যাচ্ছে। এরপর যখন গরমটা পড়বে তখন আমাদের সত্যি অবস্থা খুব খারাপ হয়ে যাবে।

একটা কথা বলো? তোমাদের ঐদিকে এখন weather যেমন ঠান্ডাটা সকাল দিকে কি রকম ঠান্ডা রয়েছে তাও?

সকাল বেলাটাই কিছু দেখা যেতো না। বুজতেই পারতাম যে, বেলায় অতটা ঠান্ডা পড়বে না। এটা last week পর্যন্তও ছিল। আবার গত দু তিন ধরে দেখছি মানে সকাল বেলাটা হার কাঁপুনি একটা ঠান্ডা? সকাল বেলা মনে করো ওই বারো ফারো থাকছে। না বারো না হয়তো মানে তেরো চোদ্দো থাকছে। কিন্তু মানে যত বেলা বাড়ছে ঠান্ডা বাড়তে বাড়তে রাত্রের দিকে তো মারাত্মক এখন তো আমার সম্ভবত মনে হচ্ছে, বারো এগারো হয়ে গাছে। এখন যখন আমি ফিরছিলাম বাড়িতে, তখন তো আমার মনে হচ্ছিলো বারো এগারো হয়েই গেছে। তো বেশ ভালো ঠান্ডা। মানে রাত্রের দিকে রাত্রের দিকে আহ আট সাত এরকম নেমে যাচ্ছে নাকি? হ্যাঁ ওরকম না হলেও মানে আট সাত হয়তো যদিও বা না হয় এগারো দশ এরকম তো নামছেই। কারণ মানে মানুষ জন দেখছি যা ধরো রাস্তায় অনেকেই অনেকেই রাস্তার ধারে আগুন জ্বেলে জ্বেলে বসে আছে। মানে আরকি আগুনে হাত সেঁকছে হাত আগুনে ইয়ে করছে পোহাচ্ছে। আগুন পোহাচ্ছে ওরকম করছে তারমানে যথেষ্ট ঠান্ডা। ওই যারা একটু ধরো আড্ডা টাড্ডা মারতে বেরিয়েছে তারা ওরকম করে আরকি সেঁক নিচ্ছে। হম তার মানে বোঝা যাচ্ছে যে যথেষ্ট ঠান্ডা?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 না ধরো আমরা যেটুকু শুনেছি যে, কলকাতার weather নাকি গ্রীষ্ম কালে প্রচন্ড গরম। কলকাতার গ্রীষ্ম মানে গ্রীষ্মকালে মারাত্মক গরম। এখন যেমন এই ঠান্ডায় বলছি না? কষ্ট হচ্ছে এই কষ্টটা কিছুই কষ্ট না। গ্রীষ্মকালে বোঝা যাবে যে, কষ্টটা কতটা কষ্ট? তখন মানে বাইরে বেরোনো মানে একটা আতঙ্ক যে, বেরোতে হবে আবার বেরোতে হবে? বাড়িতে আসা মানেই স্নান করতে হবে এবং জল সারা~ ক্ষণ মনে হয় যে, জলের মধ্যেই ডুবে বসে থাকি। জল খাই চোখে মুখে জল দি। এতটা মানে অসহ্য গরম অসহ্য গরম। সেই সময় সেই অনুতাপে বলবো এখন তো আসেই না। ধরো ওই গ্রীষ্মকালে যেমন যে, পরিমানে গরমটা পড়েছিল এই বাড়ে বর্ষা কালে শুনলাম যেটা ধরো কলকাতায় প্রতি বছর হয়ে থাকে সামান্য বর্ষা হলেও যে ব্যাপারটা হয়? যে রাস্তায় রাস্তায় জল জমে যাওয়া ব্যাপারটা এইটা এবারে একদমই দেখা যাই নি নাকি? মানে অনেকটাই কমেছে ধরো এই বেহালা তেহালা কিছু অঞ্চল তো আছেই সব সময়ই তেই আছে যে,

তো সে যার ফলে এখন এগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে। আগে যতটা হতো সেই পরিমান এখন আর হয় না। আগে actually আমার মনে হয় এই যে এত building টিলডিং গুলো হতো না? সেগুলোতো অনেক building তো তোমার মানে সঠিক plan plan না করেও তো হতো অনেক কিছু building? তো আমার মনে হয় সেসব কারণেই ওই water logging গুলো হয়ে যেত। এখন তো সেগুলো অনেকটা rectify হয়েছে অনেক ঠিকঠাক করা হচ্ছে তো, যার ফলে

যার ফলে আগের থেকে হ্যাঁ, যার ফলে আগের থেকে আমি তো বলবো অনেক ভালো। তবে হ্যাঁ বর্ষা কালে যেটুকুনি আমার মনে হয় বৃষ্টি হওয়া দরকার সেটুকুনি হওয়া দরকার। না হলে কিন্তু দেখো বৃষ্টিতেও আমাদের বড় কষ্ট। নানান রকম রোগ ব্যাধি।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

খুবই কষ্ট কর হয়ে উঠবে জানতো? যেটুকু আমি বুজতে পারছি।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

এখন বাচ্চাদের গরমের সেই ছুটি extend হয়ে দেড় মাস হয়ে যাচ্ছে। কোনো কোনো বছর দু মাসও হয়ে যাচ্ছে তো? তো সেটা তো মানে একেবারেই healthy নয়। সেটা তো পড়াশোনায় ওদের effect করে যাচ্ছে না প্রচুর? তো যার ফলে এখন কিন্তু কিছু করারও নেই ওই রকম অসহ্য একটা দাবদাহ বাইরে চলছে তার মধ্যে যদি স্কুল খুলে রাখে ছোট ছোট বাচ্চা তো তার মধ্যেও অসুস্থ হয়ে পরবে। বয়স্ক রা অসুস্থ হয়ে পড়বে।

আমাদের কে ছুটি দেওয়া ধরো weather এ যখন আমরা বলতাম যে, গ্রীষ্মর ছুটি পড়বে তার আগে আমাদের কে অন্তত দশ পনেরো দিন morning school করতে হতো। যেটা তো এখন নেই বলতে গেলে এখন direct

হ্যাঁ একদমই সত্যি তাই খুবই ইয়ে অবস্থা গো সত্যি weather আমাদের ছোট বেলায় যা ছিল আমাদের বাবা মা দের কথা তো ছেড়েই দাও।